সবাই এখন শিখে গেছে না এই ফল খেতে হবে প্রত্যেক দিনএকটা কাকজী লেবুটা খেতেই হবে must একদম কাকজী লেবু ভাতের সাথে না খেলে হবে না করোনার সময় এটা শিখিয়ে দিয়েছে যে কাকজী লেবু খেতেই হবে calcium টা আমাদের যত থাকবে শরীরের মধ্যে তাহলে আমারকে আর ফেলতে পারবে না ভিটামিন সির অভাব হয়ে গেলে রোগ প মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় কিন্তু ভিটামিন সি যদি আমার শরীরের মধ্যে ঠিক থাকে তাহলে আমার প্রত্যেক টা রোগের সাথে আমি একটা মানে তোমার লড়াই করার সে ক্ষমতাটা থাকবে হ্যাঁ একদমই যাক অনেকদিন পরে কথা হলো তোমার সঙ্গে ভালো লাগলো তুমিও ভালো থেকো সাবধানে থেকো আচ্ছা

আরে ভালো নেই খুব একটা আসলে একটু problem এর মধ্যে আছি তাই তোকে একটু phone করেছি। তুই, তুই ভালো ~ আছিস? আরে কি হয়েছে বলতে আহ তুই তো মনে Vellore সব কিছুই জানিস না যে তুই উম মানে ওখানে চিকিৎসা সম্পর্কে কেমন কি চিকিৎসা হয়। কোথায় কি মানে কি ভাবে যেতে হবে কি ব্যাপার।

তুই তো জানিসই Vellore খুব মানে heart এর চিকিৎসার দিক থেকে তো খুবই ভালো ওখানে তো মানে ওই জন্যই আর কি তোর কাছ থেকে জানা আসলে মানে Vellore এ কি বলতো আমারও মানে জানা বলতে সেরকম ভাবে নেই অনেক বছর আগে তোর আমার নিজের যে ঠাম্মা আছে তো ওনারও ওই রকম মানে problem heart এর problem ছিল। তো ওনার হচ্ছে heart এর surgery টা ওখানেই হয়েছিল। তো ওখানে মানে আমার ওনার হচ্ছে মানে ওনার ও balloon surgery হয়েছিল। তো মেজ ঠাম্মার বলেছে open heart surgery করাতে। তো ঠাম্মার মানে pacemaker যখন বসানো হয়েছিল তো মানে ওই Vellore থেকেই বসানো হয়। তো মানে তখন তো মানে আজ বহু বছরের আগের কথা বলছি তারপরে এখন তো মানে সে রকম ভাবে আর অতটা মানে যাতা য়াত হয় না বা ওখানে যাওয়া আসা হয় না। তো অনেক কিছুই অজানা তারপর মানে change তো অনেক নিশ্চই হয়েছে এখন তো সেই সূত্রে মানে সে রকম কিছু একটা জানা নেই। এবার তুই ওখানে থাকতিস তুই বলেছিলি ওখানে কিছুদিন মানে কিছু বছর তুই থেকে ছিলি তো সেই সূত্রে আমি ভাবলাম যে তুই হয় তো জানবি যে তুই মানে কেমন কি ওখানে কি আছে?

হ্যাঁ সেই ভালো হয় plus হচ্ছে আর একটা কি বলতো cost অনেক কম তোর medicine বল বা surgery র যে মানে তো এইখানে তো অতটা ছাড় পাওয়া যাচ্ছে না তোর হ্যাঁ সেটাই তো সেই সূত্রে আমি

হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ বেশি না patient আর হচ্ছে patient এর সাথে দু জন মানে total তিন জন ধরে রাখ। patient তো থাকবে তোর হচ্ছে hospital এই থাকবে বা extra দু জন। Hello শোনা যাচ্ছে? আছি হ্যাঁ তোর কথাটা না পুরো কেটে কেটে গেলো।

আচ্ছা আচ্ছা হ্যাঁ তোর মানে দেখ আহ যাক হোক একটা surgery ব্যাপার আছে কিছু তো টাকা মানে জোগাড়ের ব্যাপার থাকে তো ওই ধরেনে তিন চার মাস হচ্ছে পর যাওয়া হবে।

হ্যাঁ details গুলো আমার নিজের দেওয়াই better হবে হ্যাঁ

হ্যাঁ তা গেলে তো ট্রেনেই হ্যাঁ গেলে তো ট্রেনেই যাওয়া হবে মানে তোর আহ মানে উম time লাগুক কিন্তু ওই heart এর patient তো বুঝতেই পারছিস flight এ করে গেলে সমস্যা হবে।

আচ্ছা হ্যাঁ মানে তখন আমি আজ প্রায় মানে দশ বারো বছর আগের কথা বলছি তখনই বাবার মুখে শুনেছিলাম খুব মানে ভালো ওখানে যাতা য়াত ব্যবস্থা বল তারপর ওনাদের ব্যবহার বল Plus মানে চিকিৎসা তো খুবই ভালো কোনো কথা হবে না ওখানে চিকিৎসা যে রকম হয়। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হিন্দি টিন্দি অত চলে না।

হ্যাঁ মানুষজন খুব ভালো। আচ্ছা তুই সেই আর একটা কথা বল তুই যে বলি না এর সাথে patient এর সাথে যেই দুজন যাবে তার থাকার ব্যবস্থা তুই দেখে দিবি। তো ওইখানে মানে থাকার ব্যবস্থাটা তুই যেখানে বলছিস ওটা মানে hospital থেকে তোর মানে খুব বেশি দূরত্ব না কি সামনা সামনিই হবে?

যতই রাত হোক না কেন অটো পেয়ে যাবো তো? হম সেটাই পাঁচ কিলোমিটার হবে বড়ো জোর।

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে খুবই ভালো হয়। আরে আগের বারে ওই তোকে বললাম না আমার নিজের ঠাম্মার যখন এরকম হয়েছিল তো তখন ঠাম্মাকে যখন hospital এ হচ্ছে তোর admit করেছিল তো তখন বাবা, বাবা আর দাদুভাই গিয়েছিলো ঠাম্মার সাথে তো তখন বাবা আর দাদুভাই হচ্ছে তোর hospital এ তো ঠাম্মা থাকলো। তোর দাদুভাই আর বাবা তখন সামনে না একটা আশ্রম ছিল তো ওই আশ্রমে তখন থাকতো। ওখানে নাকি এরকম মানে যেহেতু অনেক patient মানে এরকম যান তো, তো সেই কারণে অনেক আশ্রম নাকি ওখানে সামনা সামনি আছে যারা এরকম মানে patient এর family কে মানে থাকতে মানে দেয়।

সেখানে একটু মানে risk লাগে দেখ মানে সত্যি কথা বলতে patient এর সাথে যাওয়া মানে তখন মানে তখন যা হোক মানে ওই hospital এ এপাশ ওপাশ ছুটতেই দিন চলে যায়। তখন অত থাকা খাওয়ার কথা অত মাথায় থাকে না। তো সেই কারণে তখন অতটা মনে হতো না। এবার যেহেতু এখন safety র ব্যাপারটাও চলে এসছে তো এখন মানে বাড়িতে থেকে কেউ আর কি risk নিতে চাইছে না। যে ওই রকম ভাবে সবার সাথে মানে এ করে থাকা। হম সেটাই plus হচ্ছে মানে patient এর সাথে যারা যাচ্ছে তারাও যদি patient হয়ে যায় তাহলে আর মানে কি হবে সেটাই বাকি মানে আগের system টা মানে ওই রকম থেকে এখন মানে অনেক কিছু হয়তো change হয়েছে। নাকি জানি না বাবা

হম

তোর cancer এর জন্য মারা গেলো। তো তারপরে আবার মানে ঠাম্মার মানে নিজের ঠাম্মার কথা যে বলছি। সেই ঠাম্মাও তোর হচ্ছে মানে এরকম pacemaker বসানো ছিল তো doctor বলেছিলো যে আর একবার তোর ওটা মানে validity তো চার বছর অবধি থাকে না। চার বছর পর আবার ওটা change করতে হয়। তো ঠাম্মাকে বলেছিলো ওটা change করার কথা। তো ঠাম্মা কি করলো ওটা মানে তোর উম change করতে চাইলো না বললো যে না আমি hospital যাবো না আমি এখনই থাকবো। আর দিয়ে এরকম করে change করলো না। আর ওখানে একটা নিয়ম কি বলতো যতক্ষণ না patient হচ্ছে রাজি হচ্ছে তো ততক্ষন তোর মানে doctor রা surgery করবে না। তো এরকম একটা ব্যাপার আছে তো ওই কারণে উম মানে ঠাম্মারও ওটা মানে date expire হয়ে যেতে ঠাম্মাও মানে মারা গেলো। হম তো মানে পর পর মানে অনেক কিছু হয়েছে তারপরে এবার শুনছি আমার মেজ ঠাম্মার এরকম একটা ব্যাপার। না না মেজ ঠাম্মার সাথে হয় তো তোর বাবা যাবে আর হচ্ছে তোর দাদুভাই যাবে। মেজ দাদুভাই

না আমরা দেখ এখানের doctor বলেছে যে যত জলদি সম্ভব ওটা হচ্ছে operation করাতে। তো তো ওর operation এর কথা শুনেই তো আমরা যেহেতু heart এর ব্যাপার operation এর কথা শুনেই আমরা বললাম আমরা নিজেরাই decide করেছি যে Vellore এই যাওয়াটা better হবে।

আর তখন তুই নিয়েও যেতে পারবি না patient এর যদি মানে কিছু খারাপ condition হয়ে যায় তখন তুই হ্যাঁ তখন তুই কোন risk এ নিয়ে যাবি তখন আবার বলবে bond এ sign করুন হ্যান করুন ত্যান করুন তখন আবার অনেক মুশকিল হয়ে যায়। হম পাওয়াও যাবে না তারপর ওখানে hospital এ যে আমি admit করবো সেখানেও registration করতে বলছিস তুই response পাওয়া যায় দু সপ্তাহ লেগে যায় বললি তাহলে ওখানেও একটা মুশকিল হয়ে যাবে। না না এখানে কোনো risk নেওয়ারই দরকার নেই।

দেখ মানে তিন চার মাস তো আমাদের হাতে time আছেই তো ওই তিন চার মাসের মধ্যে আমি সব থেকে আগে যেটা তুই বললি registration করার জন্য ওটা registration টা আমি করিয়ে নেবো। তার পরেই মানে next কাজ হলো তোর minimum আমি মানে পনেরদিন বা একমাস আগে আমি ticket টা কেটেই নেবো minimum এক, এক মাস আগে তো আমরা sure হয়ে যাবো যে কবে কোন date এ যাওয়া হবে কি হবে না তো

না দেখ আসার ticket টা তো মানে book করবো বলতে ওখানে আগে গিয়ে তারপরে বলেছে যে মানে book করবে কারণ ওখানে গিয়ে date দেবে না যে কত দিন কি time লাগবে? কত দিন কি থাকতে হবে? হম সেটাই ওখানে গিয়ে আগে যেনে নেওয়া যাবে কবে হচ্ছে তোর মানে সব কিছু মানে এ হয়ে কবে মানে আসা যাবে? তো সেই হিসাবে তোর ticket টা তখন কেটে নেবে। সেই দরকার পড়লে আরো দু দিন extra না হয় ওখানে রয়ে যাবে আর কি করা যাবে।

হ্যাঁ আর হচ্ছে ওই হ্যাঁ তুই যেটা বলেছিলি না registration এর কি একটা link তোর জানা আছে যেটাতে registration করতে হবে। তো ওই link টাও তুই পাঠিয়ে দিস তাহলে ভালো হয়।

হ্যাঁ সেটাই সেটাই না না তাহলে এক কাজ করবো বাবার number টাই আমি দিয়ে রাখবো ওখানে। কারণ বাবা এই সব দিকটা একটু বেশি বোঝে।

হ্যাঁ আচ্ছা একটা কথা বল আহ তোর phone number টা হয় বাবার দিলাম কিন্তু email টাও কি বাবার দিতে হবে নাকি আমার দিলেও হবে? আচ্ছা আচ্ছা তাহলে email টা আমারই দিয়ে দেবো phone number টা আমি বাবারই দিয়ে দেবো।

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বলে দিলি বলে তাহলে অনেকটা help হলো। হ্যাঁ হ্যাঁ একদম একদম আর তুই তাহলে হচ্ছে আমাকে এ করেদে এটা পাঠিয়েদে link গুলো পাঠিয়েদে ঠিক আছে হম চল টাটা। লাদাখ ignited mines প্রকল্প, ভারতীয় সেনাবাহিনী সম্প্রীতি লাদাখে শিক্ষার্থীদের জন্য, শিক্ষার সুযোগ দেয়ার জন্য লাদাখ ignited mines প্রকল্প চালু করেছে, প্রকল্প সম্পর্কে , এই প্রকল্পের লক্ষ হলো লা~ লাদাখের যুবকদের একটি ভালো ভবিষ্যৎ প্রদান করা ভারতীয় সেনাবাহিনী এই প্রকল্প বাস্তবায়নের জন্য এটি একটি MOU সাক্ষর করেছে, H~ HPCL

jio thermal প্রকল্প, লাদাখের গুরুত্ব,

বিদ্যা দেবে না scheme .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

নাড়ু-নেদু মন মাদী অনুষ্ঠান, YSR আসারা scheme, ন্যাশনাল রিক্যুইটমেন্ট এজেন্সী এবং কমন এলিজিবিলিটি টেস্ট কি? ন্যাশনাল রিক্যুইটমেন্ট,

কোভিড nineteen এর কারণে প্রায় চব্বিশ million স্কুল ছেড়ে যেতে পারে জাতি সংঘ, কোভিড nineteen মহামারী পরিণতি,

ডিজিটাল শিক্ষার জন্য অগ্রগতি নির্দেশিকা, online class এর highlight,

Asynchronous learning উৎসাহিত করা উচিত যাতে তারা নিজেরাই সৃজলসিল প্রকল্পগুলি চালাতে পারে,

হ্যা বল ভাই রাকিব এইতো বেশ ভালোই আছি তুই কেমন আছিস? বাড়ির সবাই ভালো বাবা-মা আহ বোন হ্যাঁ এখন বলতে গেলে এখন একটু ওই আমাদের যে ground আছে মানে field মাঠে তো ওখানে একটি এলাম হ্যাঁ মানে আমাদের যে টুনামেন্ট আছে পরশু ঠিক আছে তো একটু মাঠ ছিলাম তো করলি বল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 আমাদের এখানে আমাদের গ্রামের ফুটবল মানে ফুটবল টাই বেশি culture হয় তো ওটাই খেলাচ্ছি ফুটবল ফুটবল টুর্নামেন্ট খেলা হবে এইতো আজ ক তারিখ আজকে তোমার চার তারিখ তোমার ওই দশ তারিখের মধ্যে খেলা হবে খেলাটা তোর মাথা একটু খারাপ হয়ে গেছে হ্যাঁ কারণ আমরা এ practice করি তো যে একটু হয়ে আছে যত মাঠে খেলব তাই ভাবছি সব বন্ধুগুলো এল সঙ্গে আমরা তো একসঙ্গে পড়তাম সব খেলি একসাথে খেলি সবাই তো সবাইকে ডাকলাম আজকে সবার বাড়িতে আসবে বলছে ও তা খুব ভালো মানে সত্যি খেলাধুলার মাঠ মানে কেমনে কি করবি বা যারা খেলিস ভালো দিকে যাওয়ার তোর বন্ধুরা তোর কথা শুনে এসেছে এটা শুনে খুব ভালো লাগলো তো তা ফুটবল হয়তো school নিশ্চয়ই তোরা খেলে থাকবে মানে যখন school পড়তি হ্যাঁ অবশ্যই ভালো তো লাগতেই কারণ আমাদের একটা এইভাবে খেলা হতো ধর হয়ত আহ আমাদের আহ আমাদের school এর ওই আহ five to ten five to twelve অব্দি আছে তো এবার ধর হয়তো হয়তো ওরা five থেকে খেলা হল তারপর হয়তো six seven মিলে হলো এভাবে একটা খেলা হতো মাস্টারও খেলতো একেকদিন মানে সপ্তাহে সপ্তাহে মাস্টারের সঙ্গে আমরাও খেলতাম যে senior গুলো থাকতাম আমরা আমরা senior থাকত একটা team আর মাস্টারের একটা team থাকতো আমরা খেলতাম বেশ ভালই মজা লাগত খেলতে যে এখন কোথায় আছিস? আহ এখন বলতে গেলে দেখ মাঠের দিকে এলাম আর কি ঠিক আছে মানে আমাদের তো গ্রাম্য মানে তুই ভাল করেই জানিস্ মাঠে আর কি চাষ করেছি আমরা বিভিন্ন ফসল তা একটু দেখতে এলাম মানে কেমন হয়েছে কিনা? আমার বাবার দুদিন ধরে একটু শরীর খারাপ তো তাই বাবা আসতে পারেনা আর কি তাই আজকে আমার আর মানে school ছুটি অনেক মাঠে কাজ বলতে গেলে মানে নিজের মানে তোমাদের কি মানে কি লাগিয়েছে চাষ কি করেছে কি আছে? আহ চাষ বলতে গেলে দেখ তোর ওই ওই ফুলকপি বাঁধাকপি তারপর আলুর চাষ তারপরে সরষে গম এমনি আর কি চাষ হয়েছিল তোর যে সরষে যেটা বলি আমরা যখন ছোট মনে আমরা যখন five পড়তাম তখন যখন school এ যেতাম যেতাম তখন আমার রাস্তার ধারে দেখ একবার ভাব ছোটবেলার কথা বললাম আহ যখন যেতাম school তখন রাস্তার ধারে সেই সরিষা ফুল থাকতো আহ আমরা মানুষ আমরা তো ছোট বাচ্চা থাকতাম তখন মানে তখন হয়তো সর্ষেফুল গুলো ছিঁড়ে নিতাম যে school যেতাম যে কত মজা হতো বল মানে এমনি আমাদেরকে ভক্ত যাদের জমি আহ তারা কিন্তু দেখতে যেয়ে বকত তবুও আমরা সেটা শুনতাম না কারণ ছোট ছিলাম তো কত মজা হতো যখন যেতাম তখন ছোটবেলায় মনে পড়ছে?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 ঝিরঝির বৃষ্টি পড়তো সেসময় school থেকে স্যারেরা বারণ করত যেতে কিন্তু আমরা ভিজে ভিজে বাড়ী চলে মানে খুব মজা লাগতো school life টা সত্যিই মানে এই কি আর বলবো মানে বলা যায়না মানে হচ্ছে যে আরেকবার যদি এই দিন মানে এই জীবনে যদি একবার school life টা ফিরে পাই তাহলে সেটা সেটাই সেটাই কারণ ভোলা যাবে না school একদম পুরা আলাদা হ্যাঁ school এর সত্যি school এর স্মৃতিগুলো সত্যিই ভুলা মুশকিল আছে মানে কি বলবো একদম সব মানে একদম ছোট থেকে একদম মানে কি বলবো আমার যে বন্ধুগুলো মানে আমাদের friend গুলো থাকতো আহ সেগুলো তো আমরা একসঙ্গে থাকতাম না but অতদিন থাকা একসঙ্গে থাকতাম এবার মানে কি বলবো মানে school সত্যি বলতে গেলে school life টা সত্যিই একদম এগুলো ভুলা মুশকিল আছে এবার দেখ এরই মধ্যে অনেক কিছু অধর বিভিন্ন ধরনের অনুষ্ঠান হত এগুলোর কত না মজা করতাম এইগুলা কি ভুলা যায় বল? সেটাই হ্যাঁ সেটা তুই কিন্তু একদম মানে ঠিকই বলেছিস school life টা সত্যিই মানে ভুলা যায় না আহ তুমি যেমন বললি এই যে ফুটবল খেলার কথা তখন তোকে আমি একটা কথা বললাম যে স্যারদের সাথে আমরা ফুটবল খেলতাম না মানে খুব ভালো লাগতো জানিস তো না মানে ফুটবলটা হয়তো আমরা বছরের হয়তো একটা সময় খেলতাম আহ বা এমনি যদি কোন সময় কোন cultural program হলে আমরা এই খেলার ব্যবস্থা আহ করতাম মানে কি বলতো পাঁচই সেপ্টেম্বর মানে জানিস তো শিক্ষক দিবস এই দিনটায় আমাদের school এ কিন্তু আমরা

হলে দুই দলের খেলা টা কিন্তু খুব সুন্দর মানে ভালো লাগতো পরবর্তীকালে কি হতো ও এই খেলাটা কিন্তু ও বাকি যারা junior student এরা আহ মানে এই eight nine five foue three two one এই student গুলো কিন্তু খুব ভালোভাবে খুব ভালো লাগতো আরকি খেলাটা কিন্তু দেখতে আমিও খেলতাম মানে তাদের মধ্যে তাও খুব অল্প সময়ের জন্য খেলতাম আহ মানে সেটাই সেটাই এবার হয়তো আমাদের আমরা তো মানে কি মানে আমরা তখন তো ছিলাম মানে senior ছিলাম এবার হয়তো একটা অনুষ্ঠান করবে এবার হয়তো একা পারবে না এবার হয়তো মাস্টাররা তো এবার এটাতো তাদের কাম না এবার হয়তো তারা বিভিন্ন দূর থেকে এবার তারা হয়তো জানবে না যে কোথায় কি আছে না আছে এবার সেটা তো অবশ্যই পরিচালনা করার জন্য না কিছু তো আহ ছেলে লাগবে তো সেখানে তো ছোট বাচ্চারা খেলবে এবার হয়তো আমরা যদি না-ই যাই তখন হয়তো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 পক্ষে কিন্তু আর জোগাড় করা বা আর সবকিছু arrange করা অসুবিধা হতো এজন্য স্যারেরা আর কি student দের সাহায্য নতি ওটা খুব সুন্দর লাগত ফুটবল খেলাটা আমাদের আমাদের school এর তারপরে ধর খেলার শেষে তোর মানে prize দেওয়া হত তো কে ভালো গোল মানে কটা গোল করল বা কে ভালো খেললো তো মানে মেডেল দেওয়া হতো জার্সিটা হত এমনিই কিন্তু হত খুবই আনন্দ কি বলবো মানে খেলা তো এছাড়া তো খেলা ছাড়া তো অন্যান্য আরো কিছু

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শিক্ষক দিবসের অনুষ্ঠান বলতে গেলে অনেক কিছু প্রথমত ধর school টা যখন শুরু হতো মানে school time এ হত শুরু তারপরে কি হতো মানে শিক্ষকদের আমরা মানে ছাত্রদের তরফ থেকে বরণ করে নিলাম মানে প্রথম বলতে গেলে যেদিনকে present করা হতো সেটা পুরোটাই করত হলো ছাত্ররা মানে senior ও যেমন eleven twelve এর ছাত্র-ছাত্রীরা হয়তো প্রত্যেকটা ক্লাসে গিয়ে present করত মানে হচ্ছে student যারা এসেছে তারপর সেদিনকে দের ভালো খাওয়ানোর ব্যবস্থা করা হতো হত খরচাপাতি যা হতো স্কুল কর্তৃপক্ষ দিত কিন্তু পুরোটাই কিন্তু ব্যবস্থা করতে বা দায়িত্ব মানে পালন করত senior students তারপর cultural program নাচ গান আবৃত্তি এসব তো আছেই আর সেদিন তো এক মনীষীর জন্মদিন থাকবে সর্ব কূলে রাধাকৃষ্ণের জন্মদিন ওর জন্মদিন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 কিছু কিছু school হয়তো সেরকম হয় না কিন্তু কিন্তু কি বলবো প্রাই school কিন্তু এরকম হয় আরকি মানে ভালোভাবে অনুষ্ঠিত হয় সব কিছু আর কি এরকম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 এর জন্মদিন তারপরে কি আর বলবো তোমায় মানে বিভিন্ন মানে বিভিন্ন রকম মনীষী আছে তবে কিন্তু সব কিছুই কিন্তু পালন হয় ওখানে এ হয়ত মৃত্যু পালন করা হয় হয়তোবা স্কুল প্রতিষ্ঠাতা যেমন আমাদের স্কুলের যিনি প্রতিষ্ঠাতা যেমন স্বামী জ্ঞানানন্দ গিরি মহারাজ তারও কিন্তু মানে তার স্কুলে জন্মদিনটা পালন করা হয় তার মৃত্যু দিন তাও কিন্তু পালন করা হয়

এই সম্পর্কে কিন্তু তাদের আগ্রহ বাড়ে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 আহ তোমাদের school টা মানে কত অব্দি আছে যেমন ধরা আমাদের এখানে five to twelve তো তোমাদের ওখানে কত অব্দি আছে হ্যা দেখো মানে হ্যা দেখো মানে আমাদেরও five to twelve আছে কিন্তু প্রথম থেকে ছিল না মানে কি হয়েছে বিগত কয়েক বছর বলতে গেলে পাঁচ সাত বছর আগে থেকেই কিন্তু এটা চালু হয়েছে মানে কি হয়েছে আমাদের যে মানে high মানে হচ্ছে কি high school কিন্তু তোমার five to ten এর তার জন্য একটুখানি কিন্তু যেতে হতো ফলে কি ছাত্রদের খুব অসুবিধা হতো ওখানে যাওয়ার জন্য এরপর থেকে ওখানে যাওয়া সম্ভব হতো না আর সেই জন্যই কিন্তু আমাদের প্রধান শিক্ষক মহাশয় বা school committee বা হয়ত ওই যারা ওখানকার স্কুলে যারা school team আছেন তাদের সাথে হয়তো মিটিং বা আলোচনা করে সরকারকে জানায় এরকম অসুবিধার কথা হয়তো তারই এই অনুপ্রেরণায় আমাদের এই দুটি কিন্তু শ্রেণিকক্ষ অতিরিক্ত কিন্তু বানানো হয় ফলে student দের কিন্তু এতে অনেক সুবিধা হয় মানে একই school তারা ওই দুটো বছরের জন্য কিন্তু তাদের অন্য স্কুলে যেতে হলোনা ওই জায়গায় পড়াশোনাটা করতে পারল ঠিকই বলেছো এবার ধরো হয়তো তোমাদের school অব্দি না এবার ধরো হয়তো five থেকে ten অব্দি করল আবার যতটুকু ক্লাস করবে সেটার জন্য হয়তো অন্যান্য মানে দূর যেতে হবে তো ঠিকই করেছে এগুলো এগুলো খুব ভালো সেটা ঠিক বলেছ আবার আমি একটা কথা বলছি আমি কিন্তু মানে আমার আমার বাড়ি হচ্ছে ঠিক আছে তো আমি কিন্তু প্রথমে থাকতাম আমার মামার বাড়িতে যেটা হচ্ছে আম বাগান চিনবা হয়তো নাম শুনেছ হে তো আমি ওখানে five থেকে না তো আমি প্রথমে কিন্তু তোমার five থেকে five থেকে ten অব্দি ওখানে পড়েছি তো তারপরে কিন্তু যে দুটো বছর আমি পড়বো সেটা কিন্তু আমি আমার নিজের গ্রাম এসেছিলাম যে তখন দুটো বছর পড়েছিলাম যেটা বললা তুমি তো আমাদের ওখানে কিন্তু twelve অব্দি নেই তো আমাকে কি করতে হল এখানে চলে এলাম যে দুটো পয়সার জন্য তুমি বললা যে একটা যে নিজের যখন নাই তখন তো অন্য জায়গায় যেতে হবে তো তখন কি একটা problem হয়েছিল তো এখানে আমার মানে কি বলবো মানে অতটা কষ্ট হয়নি কারণ আমার এখানে বাড়ি